দেশ বিদেশ থেকেও ঘুরতে চলে আসে এখানে সবাই।

সঠিক না পড়িতে পারছেন আর কালেক্ট করিতে না পারছেন তো এই স্টোর -এ আসতে পারেন |

এটা হচ্ছে যাবতীয় যা কিছু আপনারা কিনতে চান সবকিছু কিনতে পারেন।

চুল কাটাতে আসেন নানা রকম ডিসাইন --

পাহাড়ের ওপরে সবাই সেলফি নিতে খুব --

এটা ঝাড়গ্রাম পৌরসভা এখানে আমরা সবাই এসে নিজের কার্যকার সারি ।

বানানো আছে এখন বছরে সেজন্য পাথর গুলো --